এক হাজার আটশো অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতা উন্নতীর সময় তবে মোটামুটি ভাবে খ্রিষ্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব এক হাজার পাঁচশো আব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল ধরা যায়। হরপ্পা সভ্যতার কতদূর পর্যন্ত ছড়িয়েছিল সাধারণত ভাবে বলা যায় জম্বুর মান্ডা ভারতীয় উপমহাদেশে এই সভ্যতা উত্তর সীমা তবে তার উত্তরে আফগানিস্তানে একটা প্রত্ন ক্ষেত্রের হরপ্পা সভ্যতার অনেক লক্ষণ দেখা গেছে। দক্ষিণ গুজরাট ও কচ্ছ অঞ্চলে হরপ্পা সভ্যতা ছড়িয়ে পড়েছিল তবে আর ও দক্ষিণে

দই মা বাদ অঞ্চলে ওই সভ্যতার ছায়া দেখা যায়। হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমান পাকিস্তানের বেলুচিস্থান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সেই খানে দুটি গুরুত্বপূর্ণ প্রত্ন ক্ষেত্রে আবিষ্কার করা হয়েছে পূর্ব দিকে হরপ্পা সভ্যতার

আলমগীরপুর পর্যন্ত এই অঞ্চলটা দিল্লির পূর্ব দিকে প্রায় সাত লক্ষ বর্গকিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিল হরপ্পা সভ্যতা। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতা তে প্রথম নগর গড়ে উঠেছিল তাই একে প্রথম নগরায়ন বলা হয়। মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল সব সবচেয়ে বড় দুটো নগরায়ন সেই তুলনায় লুথান ও কালিমবঙ্গ ছিল ছোট হয়তো হরপ্পা সভ্যতা নগর গুলো ক্ষেত্রে ছোট বড় তফাৎ ছিল। গুরুত্বের দিক থেকে সমস্ত নগর সমান ছিল না। হরপ্পার নগর গুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায়। ভাগ করা ছিল শহরে একটি উঁচু এলাকা থাকতো প্রত্নতান্ত্রিকেরা তাকে বলেন সিটাডেল। কি করছি I বসে আছি ভাই তুই কি করছি I আমিও বসে আছি খেলাম একটু আগে খেয়ে আসি না খেয়ে নি খেয়ে দেয় আছে তো ভাল লাগেনা শরীর ভাল লাগেনা কেমন লাগছে নেচ নেচ করছে তার লেগে খেয়ে লিলাম ঘুমিন যাবো এবার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 আমিও দেখতে পারছি না কারণ সাপে কামিন দিয়ে দিলো দেখতে পারছি না উম তাই তো রে বুঝলি তো মানে এখন শরীর খারাপ হলে ভালো হতে চাই না বুঝলি রে হ ঠিক বুলাচ্ছি আর এখনকার সময়টাও তো খারাপ তখন এ ঠাণ্ডা পড়ছে আবার তখন এ গরম করছে কেমন বল এখনকার দিনগুলা লয় ওই র ওই র মানে মানে কি বুইলবো মানে আজকে সকালে ঠান্ডা লাইগছিলো হম ঘর থেকে বের হয়নি মানে বাবা গেইলছিলো ঠাণ্ডা লাইগতে লেগেতে জানি হ আমারো সেই তাই বুঝলি তা যার তার ঠান্ডা লাগছে কিন্তু সন্ধ্যা দিগ করি ডাকছিলো মাঠে তা জালাম না তু যাবিনা কঠু সন্ধাদিগে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 সহ এমনিতে তো আমাদের জীবনটা আর সুখের লই এ লই ভাল লাগেনা মানে এইদিগে আবার Mobile দোকানটা খুলবো ভাবছি তা কি করবো

তাই লাগি সব মেয়ে গিলাই ঐরকম ছিল বুঝলি কি করবো বল হম তুই দেখ কেনে তুই যেমন ছিলি হম ঐরকম তো ওরাও থাইকবে ওই আর ধইরলে তো হবেনা বুঝলি তো তা ঠিক বুলাচ্ছি কিন্তু এবার তাও একটু খারাপ তো লাগে মানে ধর যে সারা বছর একটু কাজ করি এ করি চাষ বাস করি একটু income করি যে একটু ভালো বৌর মুখ ত দেখবো তাও লাগবেনা ঐরকম পেলে তালে

ভাবলে তো আর বাবা বুলবেনা যে বৌ এনেছি তার লেগে ভাবিয়ে না বুঝলি তো আমিও ভাবিয়ে না হ ঠিকে বুলাচ্ছি

একবার বাপের জ্বর তো একবার মার এই শরীর খারাপ একবার আমার এই এইরকম অসুধ পানি কিনতে কিনতে ভাই মানে টাকা গিলা সব চলি গেলো সংসার খানিক লাগাবো খানিক জমাবো তা হয়না তোদেরো অমনি অবস্থা বল তাই লই তাই তো রে ওই হবে বুঝলি তো অটো ধরলে হবেনা তোর ওই কাকীর বাড়ি না কটি জাবি বলছিলি কবে গেলছিলি হ হ গিয়েছিলাম তো সেই বুইল্লাম না তোকে যে কাকুর সেই accident সেই আইসছিল cycle করে motorcycle গিয়েছিলাম তা ফুলি আছে একবারে জমিতে যাইতে পারেনা চাষ বাস করতে পারেনা কাকী কাইনছিলো যে কি করি কি করবো তোমরা তো তাও তোমার বাপের বেটা তোমরা তো তাও কাজ তাজ করতে পারছো আমাদের তো কোনো বেটা নাই একটাই বিটি তাই তো রে আর কি বৈলতো মানে তোর কাকুর তো মানে টাকার লোভ ছিল রে অটো জোরে গাড়ি চালালে হয় আমার মনে কি বৈলতো লোকতার দোষ ছিলনা তোর কাকারে দোষ ছিলো হবে বুঝলি তো না রে কাকা cycle ছিলো বুইল্লাম যে তোকে লোক তা motorcycle আসছিলো কাকা cycle জোরে চালাইনা কাকা আসতেই চালায় বুঝলি

অই কাকা নই অই কাকা তার তো বেটা আছে এই কাকা তার তো বেটা নাই একটাই বেটি না ওই কাকা তো অ তোর এইটো মেঝো কাকা না ছোট কাকা যে বুলি হ এইতো ছোট কাকা আর মেঝো আছে মেঝো কাকা এখন বোম্বাই থাকে আর বড়ো কাকা তো ওই চাষ বাস করছে ওই করছে এইতো ছোট কাকা আর ছোট কাকার একটাই বেটি বিটা সেটা নাই তার লিগা আরো ছিল বুঝলি

ধার চাইলাম এইবার আমি কি করে ওদেরকে দিবো বল তাই লই তাই তো বুইল্লাম যে দেখো এখন তো পারবোনা দিতে mobile দোকান খুলবো ভাবছি তা আমিও একটু বন্ধুর কাছ থেকে ধার লিবো বলে ভাবছি কি করে দিবো তা কিছু মনে করিও না যদি পারি তাহলে দিবো আর যদি খুবেই টাকার দরকার হয় তাহলে বলিও তাহলে জমি তমি বেছি দিতে হবে নাহলে জমি বন্ধক দিতে হবে মুখে আমি বল্লাম না কি

মানে মানুষ তা তো আগে কখন কি হইন যাবে না হইন যাবে বুলা যাইনা নাহলে এক কাজ করবো বুঝলি পরের দিন নাহলে আমার কাছে তো বেশি নাই তোকে তো বলছি দিলে তো তোর হতো

সমস্যা তা কি করবো

মানে ধর কিছু বিহা তিহা কে করে দিবে কাকী কি করি থাকবে দিবো বল ঠিক তাহলে কি বলছি হ আমিও তো তাই বলছি দিবি

হ

গাড়ি কিনতে লিবি অটো আর জমি তমি চাষ করছে যদি শহর দিগে যদি কিছু করতি তাহলে ঠিক ছিল যে না বাপের টাকা খানি টাকা তো জমাইন থুইতে বল তোর বহিনের বিহা দিবি যে ছোট বহিন তো আছে হ তো তাইর লিগা তো আমি কিছু বললাম না নাহলে তো জোর করতাম যে একটা cycle চালাচ্ছি ছোট থেকে তা তে আবার মমতার cycle তা চালাচ্ছি ওই বুলবো ভাবলাম আমি আবার ভাবলাম না থাক তাহলে বহীন তার বিহা দিহা হবে কি বলি হ ঠিক যাক বহীন তা তো আগে মানে এইবার আমরা তো আর বেটা ছেলে মানুষ মানে টাকা income কইরতে পারবো কিন্তু এইবার বহীন গিলা তো পারবেনা দেখে শুনে বিহা দিতে হবে হ আমরা তো ধর কি বৈলতো আমরা তো নিজের ভাবি এ না বহীন গীলা কের মার দের কথা গিলা ভাবি মানে ছেলে রা ধর ভাবেনা ছেলে গিলা বিহা কৈর লিবে অমনি অমনি এ চইল যাবে কিছু কৈর লিবে চাষ বাস কৈর লিবে চইল যাবে ছেলেরা তো আমরা ভাবি না ভাবিও তো ধরে মেয়ে ছেলে দের লিগে বুঝলি

তো সরকার যা সমস্যা হচ্ছে কি বলবো কা সমস্যা হচ্ছে তাই তো কিন্তু কি শুনতে না পেলে এইবার উত্তর তো দিতে পারবোনা বুঝলি রে হ তা বুইলছিলাম যে কার বিহা ছিল শুইনছিলাম যে তা কেমন মজা করলি হ এইটা আমাদের পাড়া তেই এইখানেই বিহা ছোট খাটো বড়ো করে বিহা দেয় নি কিন্তু বিহা তিহা দিলে ওই ধর মেয়া আইলছিলো অনেক মেয়া তেয়া আইলছিলো খেলাম বুঝলি তা কেমন খাওয়া দেয়া করালি এইবার হতো আমাদের থেকে হালকা বড়ো লোক তা শুইনছিলাম যে ভালই খাওয়া দেয়া করাইছে ত তুই কেমন খেলি খেইলাম আর কিন্তু কি বৈলতো দালে ঐতো নুন ছিলনা জানি উম বুইললাম তা বলছে হম দেখো নুন ছিলনা বুললাম তা ছাড়া ভালই হইছিলো তোর মাংস তাও ভালই করেছিল বুঝলি তা আমাদের থেকে বড়ো লোক তা কে করেনি বলছে যে লোক কে পাড়ার লোক কে খাইন লাভ নাই বদনাম এ করে দিবে বুঝলি তো করেনি বলছে আরো হম তা ঠিক বলেছি তোদের গাঁয়ের লোক গুলা তো ঠিক সুবিধের লই মানে ফেলে দিবে বুঝলি ঠিক এ ওই আর আমিও বুইললাম রাগে হম আমিও বুইললাম আমারো বহীন আছে বিহা দিবো তখন দেখবি তুমাদের থেকে ভালো করবো

বন্ধুদের সামনে বুইললাম কি বুইলবো হ তাও ঠিক তা কিছু নি যাইছিলি না কিছু কিছু নি গেছিলাম বলতে কি বলতো ওইখানকার খেতে পেতে দিয়াছিল খেয়া ছিলাম বুঝলি হ তা ওই কিছু দিস নি যার বিহা ছিল তাকে কাছে

দিয়েছি আমি দি নি বাবা দিয়েছে ওই একাই আমাদের বাড়িতে সেই বাল্টি তো packing করা ছিল বাল্টি বুঝলি হ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 তোর বাপের বিয়ে

হ কিছু কিছু আর কিছু কিছু ধর ব্যবহার করছি আর ঐগুলা ভরা আছে কাজে লেগে গেলো বেকার বেকার জম ধরি ঠিকে করে আছি বল কি বলি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 পাড়ার লোক গুলা অমনি ওদেরকে খাইন কোনো লাভ নাই বুঝলি ওড়া কুনো কাজে আসবেনা কিছুতে আসবেনা দাইল ভাত খাওন দিলে যথেষ্ট কি বলি শুইনলাম না কি তোর গাড়ি লিবার অনেক শখ আছে তু তার লিগা দুকান খুলছি ভালো income করি তার পর গাড়ি লিবি হায়রে তর না কি জীবনে অনেক শখ আছে শুইনলাম হ তু তর বাপকে বলিচি গাড়ি কিনে দাও এইবার আমি তো সেইরকম বুইলতে পারিনা বাপকে যে বাপ একটা গাড়ি লিবো আমাকে নিজের থেকে এখন লিতে হবে আর আমার তো অনেক দিন থেকেই স্বপ্ন গাড়ি লিবার হম চালায় দন্ডি লেগে যাবে টাকা পয়সা দিতে হবে তার লিগে ভয়ে চালায়না বুঝলি তাহলে দোকানটা তখন কিনতে পারলে কিনবো কি বলি হ ঠিকে করেছি লোকে চালাইসনা বুঝলি তো আর দোকান টুকান খুল তখন কিনবি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

এইবার গাড়ির তো সেইরকম নাম জানিনা দেখাছি ভাল লাগে তো একটা তো সেই আছে platinum না কি বলে তো ওই platinum তাই ভাল লাগে তোর কম দামে মধ্যে তোর ভালো বলে লোকে আরো কি সব আছে pulsarhero honda ঐগিলা মেলা দাম ঐগিলা কিনতে পারবোনা তোর ই গিলাই তোর ওই platina গিলাই একটা secondhand বালা কিনবো কি বলিস ভালো হবে না হ হবে তো পুরানো কিনবি না কিনলে লতুন এ কিনবি platina শুনেছি যে তেল মেলা কম খায় লিবি বুঝলি লতুন এ লিস পুরানো লিস না নাহলে বেশি আবার তখন খৈরচা করতে হবে বুঝলি তো তাই নিকি হ রে এবার কি বল তো মানে কত খরচা করবি তু গাড়ি কিনে যদি খরচাই করতে হয় তাহলে লাভ আছে লতুন এ লিবি নাহলে বুঝলি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 আমি লিতিয়াম মানে আমি তো ধর সব mobile এ দেখি video ওই বোরো গাড়ি গিলা তো ওই গাড়ি তো আর লিতে পারবোনা লিবো ভাবলাম তোর সেই hero একটু সেই deluxemodel গিলা বেশি দাম লয় তো ওই আর লি লিতাম তো ভাবলাম বললে পরে লিবি হ তা ঠিকেই করেছি পরে তখন লিবি আর চালাতে দিবি না মকে কেনে দেবোনা রে তুও তো কিনবি বলছি তালে কেনে দেবোনা বুঝতে কেনে পারিসনা টু বুঝলি না আমি তো এখন আর কিনতে পারবোনা এখন কবে কি করবো mobile দোকান খুলবো কবে তা ঠিক নাই এইদিগে তো তো বুললি দিতে আমার কাকীকে পয়সা ধার তবু এইদিগে আবার দিবো তো মুর দোকান ট এখন খুলতে ধর যাবে আর তোর বাপ যখন বলি আছে যে কিনে দিবে কিছু দিন পরে তখন তোর বাপ দেখবি চেষ্টা করবে কিনি দিয়ার বুঝলি

হ তা ঠিক বুলাচ্ছি তা এখন তকে সেইদিন বললাম যে আমার সাথে mobile দোকানটা খুল তালে ভালো হবে তা তুই তো হেট যা হেট যা করছি কিছু বলিস না তা ডিস কানি ভাই কটাকা ধার তালে mobile দোকানটা খুলা হতো তাহলে আমার হ তো তুকে তো বুলিছি জ টাকা পারবো দিবো এবার বাবাকে বুললাম বুলতে হবে এবার দেখবি বুলবি আমাকে বুলবো বাবাকে চাহীন দিবো যদি দেয় তো দিবে বুঝলি হ আর ই তর মামা কেমন আছে এখন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

হ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

সব ভালো সব ভালো তো ভালো। বলো তোমার ওদিকে কী অবস্থা চলছে বলো। অনেক দিন তো হয়ে গেছে তোমার সঙ্গে দেখা হয়নি।

হ্যাঁ হ্যাঁ, কেন বলব না বল তুমি তো এত ভালো বন্ধু তোমাকে না বললে কাকে বলব বল? হ্যাঁ তো মানে এরকম কিছু কী যে তোমা~ তোমার কিছু ব~ বড় problems দেখা দিচ্ছিল কি?

দেখ এটা এটা এটা সবার সাথে হচ্ছে tension নেওয়ার দরকার নেই, ঠিক আছে? সবার সাথে হচ্ছে এইটা নতুন কোন ব্যাপার নেই যা আহ এখনকার যা পরিস্থিতি হয়েছে তাই আহ তাই জন্যে সবারই এরকম হচ্ছে। আর ঠাণ্ডা আসার পরে সবার maximum যে number আসে না ওদের same problem দেখা যাচ্ছে। আর কী হয়েছে

খাবার~ খাওয়ার দিকে একটু ধ্যান দাও নাহলে কিন্তু এই যে তুমি তোমার যে হচ্ছে না কমজুরিটা সেটা বেড়ে যাবে। সকাল সকাল যে দৌঁড়াতে যাওয়া তার সাথে এর কোন সম্পর্ক নেই। ঐটা হয়ে গেল তোমার আলাদা জিনিস, তোমার weakness হয়ে গেল আলাদা জিনিস, ঠিক আছে? weakness হয় কখন যখন তুমি খাওয়ার time এ খাও না বা খাওয়ার আহ জল টল time এ খাও না, শরীরে কিছু কম হয়ে গেলে তোমার বিকাশ হয় কিন্তু হ্যাঁ তো, আর ওর সঙ্গে তোমার ওয়া~ morning walk evening walk এর কোন সম্পর্ক নেই। হ্যাঁ কিন্তু একটা মনে রাখ যে তুমি যদি week থাকলে ও~ week হও তাহলে কিন্তু morning walk evening walk করলে তোমার energy টা বেশি loss হবে। আর ঐ ও~ ওর কারণে তোমার ব~একটু ইয়ে হয়ে যাবে শরীরটা আরও দুর্বল হয়ে যেতে পারে।

ভুঁড়ি বাড়বে না তো কি তোমার কি বা~ আমার ভুঁড়ি বাড়বে আমি যে দৌঁড়তে থাকি? ঐটা কোন prpblem নেই। ঐটা বসে বসে হয়ে যায়। হ্যাঁ একটা জিনিস মনে রাখ যে যেহেতু তুমি private sector এ আছ computer এ বসে থাক আধ ঘণ্টা মানে প্রত্যেক দু' তিন ঘণ্টার মধ্যে একটু দাঁড়াও, একটু ঘোরফেরা কর, তারপরে বসো। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখলে তাহলে তোমার ভালো হবে মানে ভুঁড়িটা একটু, ভুঁড়িটা কমবে না কিন্তু হ্যাঁ বাড়~ যেরকম তোমার অবস্থা হচ্ছে না, যে দাঁড়াতে অসুবিধা, weakness এসব একটু কম হবে। আরও ভুঁড়ি কমানোর জন্য এইটাই যে ও morning walk করতে থাকো, exercise করতে থাকো, dieting change করো, একটু ফল fruit মানে fruits খাও বেশি করে, জল খাও। এরকম করো দেখ, হয়ে যেবে। ছোলা হ্যাঁ নিতে পারো, কোন problem, vitamin B তো ঐটা ভালোই আছে আহ শরীরের পক্ষে সকাল সকাল vitamin B ।

হম সেট~ সেটা তো আছেই, সেটা তো আছেই। হম আচ্ছা? ওরে বাবা তুমি তো আমাকে তো বলনি এগুলো সব কথা আমাকে বলতে।

তুমি জানো যে এই সব জি~ এই সব সময় যদি আমি সব থেকে আগে থাকি। আর মানে একটা জিনিস মনে রাখ। হ্যাঁ ঐটাই তো বললাম যে আমি আমি ঐ বি~ জিনিসের সময় আমি পেছনে থাকি না। তো তার~ তারপরে তোমার কিছু problem ও এরকম কিছু হয়নি তো? কারণ ঐ যে জ্বর এসেছিল না ওটা হম ওর পরে কিছু অসুবিধা? হ্যাঁ হ্যাঁ। আমাকে যত মনে হচ্ছে না দাদা, শুনছ hello, জিৎ দা, হ্যাঁ শোন শোন শোন। তোমাকে তোমার যে অবস্থা হয়েছিল আমাকে যত মনে হচ্ছে আহ তোমার stress এর ওপরে মানে তোমার stress টা বেশি হয়ে গেছিল তাই জন্যে এরকম condition হয়েছিল। কারণ আহ আহ তোমার আহ যখন stress হয় তো body এর কিছু কিছু part আহ কাজ করতে বন্ধ করে দেয় জানো তো। সে সময় একটু জ্বর আসে, কাঁপা মানে এ~ হয় আর বেশি এরকম সমস্যা দেখা যায়। তো হ্যাঁ তাই জন্যে এ ~ট্রেস stress টা নাও না, একটু happy থাকো। যদি উম এরকম feel হয় তাহলে আমি বলব যে morning walk এ যখন যাও তখন morning এ দেখবে ক~ য~ যত park আছে না ওর মধ্য ter club বলে একটা club থাকে ওরা শুধু হাসে খুব হাসে। ঐ club এ join করে নাও। ওর ওর মধ্যে join করলে তোমার

আরে senior city~ senior citizen হল~ বললে হবে? ওরকম যদি তুমি দেখতে যাও তাহলে তো তুমি কখনো কিছু ওরে ওহ~ ঐ time এর জন্যে তো wait করতে পারবে না। তোমার যে stress level আছে ওদের মতনই তোমার হয়ে যাবে। সময়~ সময়ের আগে তুমি বুড়ো হয়ে যাবে। হ্যাঁ আর আহ কি বলব তোমাকে একবার তুমি আমার কাছে এসো। কারণ COVID এর পরে কিছু আছে যেটা change হয়েছে। আর আহ অনেক জনের health issues এসেছে। তো এক তুমি আমার কাছে কালকে বা উম পরশু আসো যেদিন তোমার সময় হবে। আমি check করব, check করে তোমাকে বলব কিছু report করতে। আর ওর ওর পরে দেখি তোমার কী হয়।

ওর এরকম same case ছিল যে হঠাৎ ওর fever এসে গেছিল। fever আসার পরে ও মানে ওর জ্ঞানটা হারিয়ে ফেলেছিল এরকম কিছু। তো ও তারপরে যখন আমার কাছে নিয়ে এসেছিল মানে আমাদের আমার কাছে না মানে আমার যেখানে আমি training করছি ওখানে। তো ঐ আমার training এর পরেছিল আমারই batch এ পরেছিল। তো আমি যখন check up করেছিলাম তখন দেখলাম যে খুবই criti~ critical case ছিল ঐটা, ঠিক আছে? মানে ভয় পাবেন না আমি যে কথা বলছি। এর হতে পারে যে ও আপনি ওর মধ্যে নেই। কিন্তু হ~ হতে পারে যে ও

হম সে ঐ লোকটার ওই লোকটার যে আ~ অবস্থা ছিল আ~ আমি আহ মানে বলে বোঝাতে পারব না। কারণ এত serious আমি দেখেছিলাম, আর ওকে normal করতে করতে আমাদেরকে দু' দিন লেগেছিল। জানো, দু' দিন। দু' দিনের পরে ওকে ওর জ্ঞান ফিরেছিল। আর তারা ততদিন আমাদের মানে মাথা কাজ করছিল না কারণ বোঝাই যাচ্ছে না যে কী অবস্থা। Fever মানে fever নামছেই না। আর ওর মা মানে কাঁপানিও দিচ্ছে ম্যালেরিয়ার মতন। কিন্তু সব যাচাই হলো কিচ্ছু নেই, না ম্যালেরিয়া ছিল না ডেঙ্গু ছিল কিন্তু জ্বর নাম ঠিক আছে? তো ঐ সব অবস্থা থাকে যে COVID এর পরে অনেক জিনিস আছে যে new এসেছে মারাতে মাতলাব এখন। তাই জন্যে এখন দেখবেন আমাদের guidelines টাও change হয়ে গেছে যেখানে আহ আপনি উম দেখতে পারবেন health এর health এর guidelines আছে না আপনি আপনি আমাদের health ministry তে গিয়ে check করতে পারেন। অনেক জিনিস change হয়েছে। আর অনেক জিনিস আছে যে এখন নতুন এসেছে যার এখন study চলছে। তো সেটাই বলব যে আপনি এখানে একবার আসুন নাহলে আমার বাড়িতে আসুন নাহলে আপনি cli~ clinic এ আসুন। আসার পরে আমি কিছু একটা test বলব ঐ test টা করা~ করিয়ে নিবেন। সেটা হলে আপনার পক্ষে ভালো যেহেতু আপনি বসে বসে কাজ করেন তো। বুঝেছেন? হম আর বলুন আর কোন অসুবিধা এরকম? ঘুম ভালো করে আসছে তো? অসুবিধা তো এমনিতে নেই তবুও আহ ঐটাকে filter করে খেলে আপনারই ভালো হবে। কারণ জানেন তো যে time কলের যে জল থাকে ঐটা তো pump দিয়ে আসে আর pipe এ তো অনেক Bacteria হতে পারে হতেই পারে না হয়~ না হওয়ার তো কথাই নেই। আপনি উম যদি boil করে না খাচ্ছেন তাহলে কোন problem নেই। হ্যাঁ লাগিয়ে নাও ঐটা আপনার জন্যে ভালো। দেখুন আহ time কলের জলটাই ভালো হয়। কারণ আহ boring এর জলটা নোনা মতন হয়। ওর মধ্যে আপনি কা~ আপনি জানেন iron বেশি থাকে। হম তাই জন্যে ও~ ঐটা নিন। Time কলের ওটা আগে থেকে filter থাকে,

ঠিক আছে? okay okay জিৎ দা এবার আমি রাখছি আমার কাজ আছে, class এর time ঐ~ time হয়ে গেছে। তো hopefully তুমি কালকে আসছ বা পরশু আসছ দেখা হবে।

হ্যালো হ্যাঁ কেমন আছো? হ্যাঁ আমি ভাল আছি, তুমি কেমন আছো?

ভাল আছি কি করছ এখন? এই একটু কাজ করছিলাম একটু নিউজপেপার একটু গল্পের বই পরছিলাম আর কি আচ্ছা আচ্ছা এখন মুভি কি দেখতে গিয়েছ কোন রকম হ্যাঁ মুভি তো এখন অনেক রকম মুভিই দেখছি একটা দেখে এলাম মুভি সেটাও বেশ খুব ভালই লাগলো আচ্ছা কি নিয়ে ছিল মুভিটা আহ মুভি টা ছিল ঐ একটু নাটক নাটক নিয়ে

তো হম তোমার কি খবর বল তোমার কোন সিনেমা ঠিনেমা দেখা হল নাকি এই সময়? হ্যাঁ টুকটাক ঐ সিনেমা দেখা বলতে ঐ ওটিটি প্লাটফর্মে যেই সিনেমাগুলো দেখা হয় ঐ গুলোই